নমস্কার gchemtable এ features features এবং color schemes color schemes এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব:
gchemtable elemental window এবং color schemes সম্পর্কে
এখানে আমরা
ubuntu linux os সংস্করণ 1204
gchempaint সংস্করণ 01210 এবং
gchemtable সংস্করণ 01210 ব্যবহার করছি
tutorial অনুসরণ করতে
elements পর্যায় সারণী এবং gchempaint সম্পর্কে জানতে হবে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
এখন gchemtable এপ্লিকেশন সম্পর্কে শিখি
এটি gchempaint এটি একটি উপযোগী সফটওয়্যার হিসাবে সংস্থাপিত করা যাবে
synaptic প্যাকেজ ম্যানেজার ব্যবহার করেছি
gchemtable একটি রাসায়নিক elements পর্যায় সারণী এপ্লিকেশন
এটি elements সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য প্রদান করে
এটি বিভিন্ন color schemes সাথে পর্যায় সারণী প্রদর্শন করে
gchemtable খুলতে dash home এ টিপুন
প্রদর্শিত search bar লিখুন gchemtable
periodic table of the elements icon টিপুন
periodic table of the elements window খোলে
gchemtable window সকল window ভিত্তিক অ্যাপ্লিকেশনের মত মেনু based রয়েছে
menubar gchemtable এর সাথে কাজ করতে সকল commands রয়েছে
এটি হল elements পর্যায় সারণী এখানে আপনি elements বোতাম দেখতে পারেন
element উপর cursor রাখুন
table বোতামের জন্য ব্যবহৃত রঙ elements প্রচলিত রঙ
এই টেবিলটি আধুনিক পর্যায় সারণীর প্রতিরূপ
elemental window সম্পর্কে শিখি
এটি প্রদর্শন করতে পর্যায় সারণীতে যে কোনো element বোতামে টিপুন
আমি carbon c এ টিপব
carbon এর elemental window খোলে
elemental window বামদিকে চার ধরনের ট্যাব রয়েছে:
main electronic properties
radii thermodynamics
আমি এক এক করে প্রতিটি ট্যাব ব্যাখ্যা করব
ডিফল্টরপে main নির্বাচিত
এতে element সঙ্কেত
পারমাণবিক সংখ্যা
পারমাণবিক ওজন এবং
electronic কনফিগারেশন রয়েছে
শিরোনামে lang এবং name এর table রয়েছে
এটি carbon name বিভিন্ন ভাষায় দেখায়
electronic properties ট্যাবে টিপুন
এই ট্যাব প্রদর্শন করে
pauling electronegativity value এবং
আয়নীকরণ শক্তি
প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শক্তি mj/mol এ রয়েছে
electronic affinities kj/mol এ রয়েছে
ডানদিকে সংশ্লিষ্ট show curve বোতাম রয়েছে
chart দেখতে show curve বোতামে টিপুন
এটি pauling ইলেকট্রোনেগেটিভিটি এবং পারমাণবিক সংখ্যা z এর chart chart বন্ধ করব
radii ট্যাবে টিপুন
এটি প্রদর্শন করে:
covalent van der waals এবং
pm এ metallic radii ভ্যালু
pm হল pico metre যা 10 এর ঘাত মাইনাস 12 metre সমান
carbon ধাতু না হওযায় এর ধাতব ব্যাসার্ধ value নেই
carbon window বন্ধ করব
periodic table of the elements window ফিরে যাই
sodium na বোতামে টিপুন
radii ট্যাবে টিপুন
ধাতব ব্যাসার্ধ value এখানে প্রদর্শিত হয়েছে
এই table ionic radii এর table প্রদর্শন করে
এই table কলাম হিসাবে ion c n এবং value রয়েছে
table scroll করুন
এই table বলে যে sodium বিদ্যমান বিভিন্ন আয়নের অবস্থা সম্পর্কে
এর coordination number cn এবং ionic radii pm এ রয়েছে
chromium cr ম্যাঙ্গানিজ mn iron fe cobalt co nickel ni এবং copper cu elements অধিক যৌগ গঠনের প্রবণতা রয়েছে
iron fe বোতামে টিপুন
এর elemental window খোলে
radii ট্যাবে টিপুন
ionic radii table spin named একটি অতিরিক্ত column রয়েছে
spin column iron iron এর যৌগ গঠনের প্রবণতা সম্পর্কে বলে
এখানে high এর অর্থ যেখানে electrons অজোড় রয়েছে
low এর অর্থ হল জুড়িত যৌগ যেখানে electrons জোড়া থাকে
এই iron fe elemental window বন্ধ করব
যৌগ সম্পর্কে আরো তথ্য এই link উপলব্ধ
আবার carbon elemental window টিপুন
thermodynamics ট্যাবে টিপুন
এই ট্যাব carbon carbon এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক প্রদর্শন করে
আপনার show curve বোতাম অন্বেষণ করুন
এই elemental window বন্ধ করব
এখন color scheme color schemes এ যাই
view মেনুতে go color schemes নির্বাচন করুন
color schemes তালিকার সাথে একটি সাব menu খোলে
no colors এ টিপুন
সকল element বোতাম ধূসর হয়ে যায়
color schemes এ টিপে physical states বাছুন
নীল রঙের বোতামের সাথে একটি নতুন পর্যায় সারণী খোলে
কয়েকটি কালো রঙে রয়েছে
উপরে temperature তাপমাত্রা দেখতে পারেন যা scale slider সর্বনিম্ন value 0 শূন্য তে রয়েছে
নীচে আপনি solid নীল liquid সবুজ এবং gas লাল রঙে দেখতে পারেন
শূন্য degree kelvin সকল elements কঠিন solid অবস্থায় রয়েছে
তাই এটি নীল রঙে প্রদর্শিত হয়
তাপমাত্রা বৃদ্ধি করতে slider টেনে আনুন
elements তার প্রাকৃতিক অবস্থা পরিবর্তন করে
নীল red ​​লিকুইডের জন্য সবুজ এবং gas জন্য লাল red দ্বারা প্রতিস্থাপিত হয়
6010 degree kelvin at গ্যাসে বদলায়
সকল বোতাম লাল রঙে বদলে গেছে
কিছু elements কালো রঙে রয়েছে
তাদের অবস্থা সেই তাপমাত্রায় অজানা রয়েছে
family নির্বাচন করুন
selected family drop down বোতাম খোলে
তালিকায় সংশ্লিষ্ট রঙের বিভিন্ন শ্রেণী রয়েছে
ডিফল্টরূপে all নির্বাচিত
elements প্রতিটি শ্রেণী একটি নির্দিষ্ট রঙে প্রদর্শিত হয়
drop down তালিকায় টিপে metalloids বাছুন
metalloids সবুজ রঙে প্রদর্শিত হয়
বাকি সকল elements কালো রঙে রয়েছে
color scheme এ ফিরে যান electronegativity নির্বাচন করুন
লাল রঙের elements সর্বনিম্ন ভ্যালু রয়েছে
নীল রঙের elements সর্বোচ্চ ভ্যালু রয়েছে
নীল থেকে লাল রঙে ধীরে ধীরে পরিবর্তন হয়েছে
গোলাপী elements মধ্যবর্তী ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু রয়েছে
ডাটাবেসে তথ্য no পাওয়া গেলে পটভূমি কালো থাকবে
এখন block নির্বাচন করুন
প্রতিটি ব্লকের elements বরাদ্দ রঙের সাথে দেখায়
s block – নীল
p block – লালচে বাদামী
d block – সবুজ এবং
f block – বেগুনী
সংক্ষেপে
এখানে আমরা শিখেছি:
elemental windows বিস্তারিত বিবরণ
physical state
family electro negetivity ইলেকট্রোনেগেটিভিটি এবং
block ব্লকের কলর স্কীম
নির্দেশিত কাজ হিসাবে
cobalt co nickel ni copper cu এবং অন্যান্য elemental windows অন্বেষণ করুন
বিভিন্ন শ্রেণীর color schemes
atomic radius পারমাণবিক radius color scheme
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়